এখানে একটি মানুষ তলা ক্ষেতের মধ্যে ঢুকছে সেখানে তলা ক্ষেতের মধ্যে বাঁধ দিচ্ছে যাতে বেশি জল না তলা ক্ষেতে পৌঁছতে পারে।

ছবিতে একটি দোকান দেখাচ্ছে দোকানে বিভিন্ন ধরনের দ্রব্য রয়েছে সব বাড়ির খাওয়ার পত্র এই দোকান থেকে পাওয়া যায় ।

বাড়িটিতে দুটো জানালা দেখাচ্ছে-এ। দুটো কপাট দেখাচ্ছে-এ। একটি তক্তপোষ রয়েছে-এ। দুটো আলমারি রয়েছে-এ।

কিছু নতুন যন্ত্রপাতিও রয়েছে নতুন যন্ত্রপাতি গুলো পোস্ নতুন সাদা লাগছে এবং পুরাতন যন্ত্রপাতি গুলো মরিচা পড়ে গেছে কালো কালো হয়ে গেছে।